মসজিদের দেওয়াল রয়েছে সাদা রঙের। তার নিচে রয়েছে প্রচুর প্রচুর দোকান আমরা দেখতে পাচ্ছি।

আমরা এখানে দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে।